এইখানে দেখা যাচ্ছে একটি রুমস । রুমসের মধ্যে একটি এ সি রয়েছে একটি আলমারি রয়েছে এবং--

একটা বোর্ড রয়েছে এবং একটি ফটো ফ্রেম রয়েছে যেখানে সূর্য ডুবে যাচ্ছে এবং একটা টেবিল রয়েছে টেবিলের মধ্যে চা--

একটি লোহার বোর্ড পড়েছে দুটি । সিমেন্ট -এর বস্তা ওপরে তোলা আছে । উম পিছে একটু --

এইখানে দেখতে পাচ্ছি একটি সাই বাবার মন্দির। মন্দিরটির সামনে একটি সাই বাবা ঠাকুর এবং একটি জগদ্ধাত্রী ঠাকুর --

এবং সিংহাসনের ওপর বসে আছে এবং কয়েকটি স্টেনলেশস্টীল ঘেরা আছে বেড়া দিয়ে ।

এগুলো বোঝা যাচ্ছে আগেকার যুগের মসজিদ মনে হচ্ছে দেখে।

এখানে দেখা যাচ্ছে একটি বড় সড়ো একটা অফিস স্টেশন পুলিশ স্টেশন বলতে গেলে যেখানে পুলিশ স্টেশনটি --

এইখানে দেখা যাচ্ছে যে একটি এটা একটি দোকান। দোকানের মধ্যে অনেক কিছু পাওয়া যাচ্ছে। বেলুন পাওয়া যাচ্ছে।

পেন পাওয়া যাচ্ছে আটা পাওয়া যাচ্ছে ব্যাগ পাওয়া যাচ্ছে এবং--

এইখানে দেখতে পাচ্ছি এটা একটি শো রুম যেটি মোটর সাইকেল -এর শো রুম ইটা রয়্যাল এনফিল্ড -এর শো রুম ।

দেখতে অনেক গুলো বাইক লেগে আছে শোরুম - এর আগে। শোরুমটি অনেকটি বড় এবং খুব সুন্দর এবং কার্পেন--

ভিলা এবং তার সামনেই দুটি গাড়ি লেগে আছে।

পাশে বহুত বড় একটা পুরোনো বিল্ডিং । তার সামনে একটা স্কুটি এবং--

গেরুয়া কালারের ত্রিপল এবং সামনে একটি চেয়ার । জামা কাপড়ের দোকান।

এখানে দেখা যাচ্ছে এটি একটি জংশন হাজীপুর জংশন এটিতে ট্রেন আসেট্রেন যাওয়া আসা করে।

বিল্ডিং দেখতে পাচ্ছি একটি রাস্তার পাশে একটি বড় বিল্ডিং শপিং মল বলতে গেলে চলে তার সামনে একটি অটো রয়েছে হলুদ কালারের ।

এখানে দেখতে পাচ্ছি বড় ব্যাঙ্ক রয়েছে এবং ওপর তলায় ভাড়া থাকে ।

প্রচুর ভিড় লেগে থাকে সারাদিন। এই মুহর্তে সাদা একটি গাড়ি চার চাকা এবং দুটি--